মাছ কাটছে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে মাস্ক পরে ।

ন-না রাস্তার বাঁ সাইড -এ অনেকগুলো অনেক ঘর আছে | টিন কারেন্ট -এর-এ --

উম ঘর আছে থাকার জায়গা আছে। পান ন্যাব --

জঙ্গলে যে গাছপালা আছে নিচে পাথর ইট এগুলো আছে।

উম-ব- একটা পাহাড়ে অ-ঝর্ণাতে পানি আছে | পানি পানিতে অনেকই মানুষ আছে | কালার আছে টি শার্ট পরে আছে। রেড হলদেউম- অরেঞ্জ পাহাড় হচ্ছে পাথর আছে আছে।

লাইটিং আছে ঝর্ণা আছে পানি ঝর্ণা আছে। সি.ডি আছে বো বক্স আছে।

চারিদিকে ঘরে গাছ আছে অনেকগুলি পোস্টার লাগানো আছে ।